এটি কোন এক প্রকারের অনুষ্ঠানের খুব সুন্দর একটি আমব্রেলা স্টাইলে করা প্যান্ডেল।

এটা একটি হোস্টেল মনে হচ্ছে দেখেআকাশে ও মেঘ হোস্টেল টা খুব সুন্দর দেখতে অনেক কাপড় দেখা যাচ্ছে হোস্টেল এর অনেক জানালা রয়েছে লাইট ও রয়েছে।

এটি কোন মাছ বাজারের ছবি হবে মাছের অনেক কার্টুন দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ হাতে ব্যাগ --

একটু উঁচু আর অনেকগুলো লাইট দিয়ে জায়গাটাকে একদম আলোকিত করে দিয়েছে।

এটি একটি সবজির দোকান। সবজির দোকানের একদম সামনে দুটি তেলের ড্রাম । তারপরে রয়েছে লেবু লঙ্কা লাউ বরবটি সিম গাজর পেঁয়াজ আলু লঙ্কা কুমড়া চাল কুমড়া শীত লাউ।

বিভিন্ন ধরনের সবজি। এপাশে ডাল দেখা যাচ্ছে। অনেক ক্রেতা আর বিক্রেতা রয়েছে। মাপার যন্ত্র র--

উপরে নীল আকাশ দেখা যাচ্ছে তারপর সবুজ ঘাস এবং গাছ তার মিডিল বয়ে মাঝামাঝি বরাবর বয়ে আসছে এই পাহাড়ি ঝর--

এটি একটি পাহাড়ের নদী ওপর থেকে নিচের দিকে চলে আসছে এবং নদীতে অনেক বড় ছোট ও অনেক ধরনের পাথর রয়েছে নদীর দুপাশে রয়েছে সবুজ ঘন জঙ্গল।